আরে ওই scene টাও তো ভালো ছিল যখন ওই মেয়ে কে দেখতে আসবে ছেলে দেখতে যাচ্ছে তো ওরা ওই hotel book করছে ওরা অন্য hotel এ গিয়ে বসে আছে এরা অন্য hotel এ বসে আছে ও বলছে তুমি চলে আসো এ বলছে না তুমি চলে আসো হ্যাঁ হ্যাঁ দেওয়ালে যেটা লিখেছিলো হ্যাঁ দুটোর চেয়ে বেশি হলে ওটা বাওয়া সির আচ্ছা by the way বাওয়া সির টা কাকে বলে? বাওয়া সির বাংলা তে কি বলি আর এটাকে কি বলে সেটাই মানে কি type এর আহ

কেশব জি এখন কোথায় দেখছিস? কোন কোনটাতে আছে? ইউটুবে?

মনে নেই আমার একদম ভুলে গেছি ওই রাকেশ বেদি যে character করছে তার বন্ধু বলছিস নাকি তুই গোখলে আচ্ছা

হম হ্যাঁ তুই তো এইটাই দেখবি কখন কোন ছেলের pant খুলে যাচ্ছে তোর তো এইটাই বেশি ভালো লাগবে

কিন্তু কি দুঃখের বেপার না এত ভালো artist গুলোই মরে গেছে

রিমা লাগু তো নেই আর ওটাও নেই

হ্যাঁ হ্যাঁ এটা তো একদম

ভাবছি কি খাবো এখনো কিছু decide চল ঠিক আছে okay okay ঠিক আছে চল রাখছি সাত ওহমের I dash কত হবে i dash হবে হচ্ছে delta bcd divided by সাত এই ওহমের সূত্র কিন্তু delta d by R but আমার সাত ওহমের বিভব পার্থক্য হচ্ছে delta bcd আর রোধের মান হচ্ছে সাত ওহম কারণ আমি শুধু সাত ওহমের মধ্যে current বের করতে চাই অর্থাৎ তুমি three point eight one কে ভাগ করবা হচ্ছে seven দিয়ে তাহলে তুমি সম্ভবত এখন থেকে current এর মানটা পেয়ে যাবে three point eight one divided by seven মানটা আসতেছে point five four four, zero point five four four ampere বিষয়টা কি বুঝতে পারছো দেখো step গুলো কিন্তু খুব simple আমি আরেকটু review করি step গুলা তাহলে বুঝতে পারবা একটা circuit থেকে তোমার দায়িত্ব প্রথমে বর্তনীর বিভব পার্থক্য বের করা এটার নাম হচ্ছে EMF, EMF বের করেছি সেটা কত দেওয়া আছে সেটা বের করেছি চোদ্দো ভোল্ট এরপর আমি বের করেছি বর্তনীর তুল্যরোধ কত আছে তুল্যরোধ দেখ আমি পেয়েছি এই যে এটা thirteen point seven three ওহম এরপরে বর্তনীর তড়িৎ প্রবাহ বের করলাম এবার দেখলাম তড়িৎ প্রবাহ কার মধ্যে দিয়ে কতটুকু পরিমাণ যাচ্ছে বের করলাম তারপরে আমি এই দুই প্রান্তের c আর d এর মধ্যে বিভব পার্থক্য বের করেছি বিভব পার্থক্য বের করার পর আমি বললাম যে তাহলে সাত ওহম এর মধ্য দিয়ে এবং আট ওহম এর মধ্য দিয়ে একই বিভব পার্থক্য পাওয়া যাবে এবং তার মান আমি পেয়েছি three point eight one volt তারপরে সাত ওহম দিয়ে current প্রবাহ আমি বের করেছি ওহম এর সূত্র দিয়ে বিভব পার্থক্য three point eight one তাকে ভাগ করেছি সাত দিয়ে তাহলে এই হচ্ছে এই ধরনের circuit গুলো solve করার প্রত্যেকটা step আশা করি তুমি বুঝতে পেরেছো আচ্ছা এবার আমি একটা circuit দেখো already board এ এঁকে ফেলেছি এই circuit টা তোমাদের nine ten এর physics বইতে এবং intermwdiate এও এইটা আছে nine ten এর physics বই বলো বা intermediate এর বই বলো সব জায়গাতেই তুমি এই circuit টা দেখতে পাবা এই circuit এ দেখো তোমাকে একটা তিন ভোল্ট এর battery দিয়েছে আর কিছু রোধ দিয়েছে দিয়ে বলেছে b বিন্দু এখানে একটা ground চিহ্ন দেওয়া আছে

যে এই বর্তনীতে এই ground ট্রাউন্ড সব ভুলে যাও এগুলো পরে আগে তুমি দেখো কতটুকু পরিমাণে বুভব~ বিভব পার্থক্য দেওয়া আছে তাহলে বর্তনীর আহ battery কতৃর্ক battery কতৃর্ক বিভব পার্থক্য যেটাকে আমি নাম দিচ্ছি delta b এটা বলতো কত তিন ভোল্ট তাহলে এই দুইজন মিলে কত হবে দুই ওহম দুই ওহম আর দুই ওহম এরা আবার parallel ভাবে আছে না তাহলে দুই আর দুই যদি parallel ভাবে থাকে তাহলে কত হবে এক ওহম এই এক ওহম এর সাথে দুই ওহম আছে আবার series এ ফলে আমাদের total রোধ হচ্ছে তিন ওহম যাক আমি একটু লিখে দিচ্ছি হয়তো অনেকে ধরতে পারো নাই তাহলে আমি তুল্যরোধ বের করতে চাই। খেয়াল করো প্রথমত

plus এবার দেখো তো এক আর এক তো series এটা তো বোঝা যাচ্ছে নাকি এটা তো না বোঝার কিছু নাই। তাহলে এক আর এক যদি series হয় এইটুকুতেই আছে দুই Ohm আর এইটুকুতেই আছে দুই Ohm, তাহলে দুই আর দুই হচ্ছে parallel ভাবে আছে। সেটা কিভাবে লিখবা খাতাতে? দুই parallel দুই। Clear? তাহলে দুই দুই parallel করলে কত হয়? এটা তো আমাদের মনে আছে এক Ohm হয় তাহলে বর্তনীর তুল্য ক্রোধ হচ্ছে তিন Ohm, okay? তাহলে আমরা কি করবো? এখন আমরা এই বর্তনীতে কতটুকু current আসবে সেই current বের করব। এর হচ্ছে I মানে battery কতটুকু current supply দিবে। তাহলে battery এর current. বা তড়িৎ প্রবাহ I যদি বের করতে চাও তাহলে বিভব পার্থক্যকে তোমার তুল্যরোধ দিয়ে ভাগ্ করতে হবে। বুঝেছ? তাহলে বিভব পার্থক্য হচ্ছে আমাদের তিন volt, তুল্যরোধ ও তিন volt তাহলে,

এরপরে মজার বিষয়টা হচ্ছে এই এক ampere current দেখো এইখানে এসে দুইটা রাস্তা দেখতে পাবে and the most beautiful thing এখানে যেটা ঘটসে, এই দুই প্রান্তের রোধ সমান হয়ে গেছে। সমান না হলে কি হবে আমি একটু পরে তোমাকে বলছি। এখানকার রোধ হয়েছে হচ্ছে এক আর এক মানে তোমার কত হইসে এখানে? দুই Ohm এখানেও হয়েছে দুই Ohm মানে তাহলে সমান পরিমান রোধ যেহেতু আছে এই জন্য কি হবে বলতো? এই এক Ohm এর half মানে এক ampere এর, half ampere যাবে এখান দিয়ে আর half ampere যাবে হচ্ছে এখান দিয়ে। বুঝতে পারলে? মানে আমাদের এই রোধের মধ্য দিয়ে যাবে half ampere, এই রোধের মধ্য দিয়ে যাবে half ampere, পরে half আর half যোগ হয়ে এখন দিয়ে কিন্তু, এক ampere current ই just pass হবে বর্তনীর মধ্যে, এখন অবশ্যই তোমার মনে প্রশ্নও জাগতাসে যে যদি দুইটা সমান না হয় তাহলে কি হবে? ধরেন আমার এইটা পাঁচ Ohm দেওয়া আছে তাহলে কি হবে? তো তাহলে কি হবে সেটা একটু পরে আমি তোমাকে অন্যভাবে দেখাচ্ছি। আগে এটা আমরা solve করে নিই। এবার আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, এবার আমাদের question টা টে আমরা আসি বর্তনীর current আমরা বের করে ফেলসি, আর কোন প্রান্তের current কত তাও আমরা জানি। তাহলে বলো ত b বিন্দুর সাপেক্ষে a এই, এই কাছে d বিন্দু, খেয়াল করো। D বিন্দুর সাপেক্ষে বলা মানে আমি এইটাকে zero volt ধরে নিচ্ছি, এটার নাম হচ্ছে zero volt? এটার নাম কী? এটার নাম হচ্ছে ground. D বিন্দুর সাপেক্ষে মানে আমি এইটাকে যদি zero volt বলি তাহলে এইটার voltage কতো? এইটার voltage কতো? এইটার voltage কতো? আর এইটার voltage কতো? মানে d এর সাপেক্ষে সবার voltage বের করতে বললাম। তাহলে প্রথমে d এর সাপেক্ষে। D এর সাপেক্ষে a এর বিভব বের করতে চাই। এই কথাটার মানে সহজ করে বলতে গেলে আমাকে এই a বিন্দু আর d বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে। কোথায় বুঝেছ? D বিন্দুর সাপেক্ষে a বিন্দুর বিভব মানে হলো এই a আর d এর মধ্যে বিভবের পার্থক্য কতো? Clear? কত সেটা? দেখতো এই রাস্তায় কি আছে? শুধু একটা তিন volt এর battery আছে। তার মানে d এর সাপেক্ষে a এর বিভব হচ্ছে তোমার তিন volt. Clear? এবার আসো d এর সাপেক্ষে b এর বিভব বের করতে হবে। তাহলে d এর সাপেক্ষে d এর বিভব বের করতে চাই, খেয়াল করো। বলতো এই d আর b এর মধ্যে, কতটুকু রোধ আছে? এইটুকু রাস্তায়? রোধ আছে হচ্ছে দুই Ohm আর কতটুকু যাচ্ছে? Current যাচ্ছে half ampere তাহলে আমাদের বিভব পার্থক্য হবে হচ্ছে এই r into I এই তো?

C এর বিভব এইটার বিভব। মানে তোমাকে এইটুকুর বিভব পার্থক্য বের করতে বলেছে। এইটুকু, বুঝতেসো? শুধু এইটুকুর বিভব পার্থক্য বের করতে বলেছে। তাহলে আমরা কতটুকু রোধ আছে এখানে? এখানে রোধ আছে আর current কতটুকু one Ohm Current হচ্ছে half ampere, তাহলে আমরা one ohm এর সাথে half ampere গুন করে দিব। কত পাবো তাইলে? আমরা পাবো হচ্ছে half volt, আর last এর টা বলছে D এর সাপেক্ষে B এর বিভব কতো? B এর সাপেক্ষে B এর বিভব কতো? এইটার answer হচ্ছে zero, কেনো zero বলতো কারন D এর সাপেক্ষে D মানে তো একটি বিন্দু তাহলে D এর সাপেক্ষে zero এর বিভব পার্থক্য হচ্ছে zero volt, আশা করি তুমি এইটা বুজতে পারসো যে কিভাবে আমরা, কোনো circuit কে study করতে যাবো, আচ্ছা এবার আমি তোমাকে এই circuit গুলো সহজে solve করার জন্য আরো দুইটা লিখো, তোমার কাজে লাগবে। আমি শে method গুলো তোমাকে বলে দিচ্ছি বা সাহায্য করছি এটা মনে রাখবা। এটাকে বলা হয়,

ধরো তোমার কাছে একটা battery আছে এমন এই battery এর বিভব পার্থক্য আমি ধরলাম হচ্ছে suppose delta b আর এটাকে তুমি E নাম দাও battery বিভব পার্থক্য কে আমি EMF বা E বললাম আর এখানে আমাদের কাছে ধরো, তিনটা রোধ আছে হবে এই একটা, তারপরে এই একটা তারপরে হচ্ছে এই একটা। Okay? এর প্রত্যেকটা রোধের মান আমি জানি এটা হচ্ছে R one এইটা R two এটা হচ্ছে আমাদের জন্য R three, এখন ঘটনাটা কি ঘটবে জানো? ঘটনা টা ঘটবে হলো এই যে E মানের বিভব পার্থক্য এখানে আমি প্রয়োগ করলাম আর এখানে রোধ আছে কয়টা, তিনটা। তাহলে E এর, মান এখানে এক ভাগে পাওয়া যাবে, এখানে এক ভাগে পাওয়া যাবে আর এখানে এক ভাগে পাওয়া যাবে মানে হল এই বিভব পার্থক্যটা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বিভব পার্থক্য হবে, ধরলাম delta, delta b one, এখানে বিভব পার্থক্য হবে delta b two, এখানে বিভব পার্থক্য হবে delta b three, এবং এই তিনজনের যোগফল হচ্ছে আমাদের জন্য E এর সমান।

Drop হইসে মানে ক্ষয়ে গেসে। Delta b two এখানে ক্ষয়ে গেসে, delta b three এখানে ক্ষয়ে গেসে। তাহলে তুমি এর মান গুলো বের করবে কিভাবে? এটা হচ্ছে আমাদের বিভব বণ্টন সূত্র মানে এই বিভবটা কিভাবে সবার মধ্যে বন্টিত হবে তাই। তাহলে তুমি প্রথমে আগে current বের করো বর্তনীর, বর্তনীর কি বের করবা? Current I. বর্তনীর current, তাহলে current বের করার জন্য তোমার চাই হলো বিভব পার্থক্য এই যে E, E হলো বিভব পার্থক্য তাকে তুমি total রোধ দিয়ে ভাগ করবা আর equivalent দিয়া ভাগ করবা। তো R equivalent মানে হচ্ছে এই তিনজন তো serial তাইনা? খেয়াল করে দেখি তো R one R two R three সবাই series আছে না? তাহলে series এ থাকলে কি হয়? Series এ থাকলে এবার তুমি যোগ করে দিবা। R one plus R two, two plus R three এই হচ্ছে তোমার I এর মান। এবার আমরা বের করতে চাই যে অতএব delta b one কতো? Delta b one মানে কি? এটা হচ্ছে আমার R one এর বিভব পার্থক্য

এইটার নাম দিয়েছি আমি delta b one, এবার delta b one কতো হবে বলো তো? এই I current এর মধ্য দিয়েও যাচ্ছে জানো? তাহলে এর মধ্যেও current যা এর মধ্যেও current তাই এর মধ্যেও current তাই। এখানেও current তাই এখানেও current তাই। সবার মধ্যে same current, তাহলে এই delta b one এর মান হবে হচ্ছে I into R one, কি হবে? এটা হবে I into R one তো I এর মান তো লেখাই আছে এখানে।

R one রোধের বিভব পার্থক্য বের করার সূত্র যেটা আমরা প্রতিপাদন করলাম। এটা মনেরাখবা কেমনে? যার মধ্যের বিভব পার্থক্য বের করবা, R one এর বিভব পার্থক্য বের করবা না? তাহলে R one এর মান লিখবা উপরে। আর নিচে লিখবা সব গুলোর যোগফল into three তাহলে তুমি আমাকে বলো তো delta b two কতো হবে? পারবা করতে। Delta b two মানে A এর বিভব পার্থক্য নাকি? তাহলে এইটার রোধ লিখবা উপরা, R two রোধ লিখবা উপরে এই যে R two আমি লিখলাম উপরে আর নিচে হবে সবার যোগফল। R one plus R two plus R three এর সাথে তোমার গুন হবে হচ্ছে এই যে capital E এইটা হচ্ছে আমাদের জন্য কি বলো তো? Delta b two, এবার same ভাবে বলো ত delta b three কতো হবে? এখানকার বিভব পার্থক্য তাহলে R three হবে উপরে আর নিচে হবে সবার যোগফল, R one plus R two plus R three. Into capital E বা বর্তনীর যে supply এর EMF টাই, বর্তনীর যতটুকু বিভব পার্থক্য দিয়েছে তাই। এটাকে ইংরেজি টা বলা হয় VDR. আমরা এখানে কি বলবো বলো তো? আমরা এই অংশটাকে এইযে এইটুকুটাকে বলবো হচ্ছে voltage drop. VDR কথাটার পূর্ণ meaning হচ্ছে voltage divider law, মানে voltage টা কীভাবে সবার মধ্যে ভাগ হবে সেটা হচ্ছে আমাদের। এবং তুমি অবশ্যই মনে রাখবা যে delta b one plus delta b two plus delta b three এটা অবশ্যই অবশ্যই কার সমান হবে? E এর সমান হবে। Voltage drop আর এটাকে আমরা বলবো হচ্ছে supply voltage বা supplied. আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোষ ও কলা। এটি বিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই আসি কোষ নিয়ে। জীবের গঠনগত ও কার্যগত কে একক হলো কোষ। ষোলশ পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। জীবদেহে কোষের প্রধান কাজ হলো বৃদ্ধি ও জনন। উদ্ভিদ দেহে কোষের কাজ এবং মানব দেহে কোষের কাজ কিন্তু ভিন্ন। যদিও উভয়ক্ষেত্রেই কোষের মূল কাজ কিন্তু বৃদ্ধি এবং জনন। উদ্ভিদদেহে কোষের কাজ হলো মাটি থেকে জল ও খনিজ দ্রব্য শোষণ করা, খাদ্য তৈরি করা ও রঙিন ফুল তৈরি করা। মানবদেহে কোষের কাজ হলো চলন খাদ্যের স্বাদ অনুভব, খাদ্যের পরিপাক ও শোষণ আর সারা দেহে অক্সিজেন পরিবহন করা। এই তিনটি কাজ আমরা

নিন্মলিখিত তিনটি প্রধান অংশে কোষ বিভক্ত। একটি কোষ পর্দা। দু number cytoplasm । কোষ পর্দা বলতে আমরা কোষের cytoplasm এর বাইরে অবস্থিত proteinlipid দ্বারা গঠিত একটা ত্রিস্তর পর্দাকে বোঝাই। এটি কোষের আকৃতি প্রদান করে এবং ভেতরের অংশকে রক্ষা করে। এটা একটা সজীব অংশ খুব পাতলা ও নমনীয়। এটি কিছু বস্তুকে কোষের ভেতরে প্রবেশ করতে দেয় ও কিছু বস্তুকে কোষের ভেতরে প্রবেশ করতে বাঁধা দেয়। অর্থাৎ কোষকে বিভিন্ন

কোষপর্দা দিয়া ঘেরা কোষের যে সজীব অংশ সেটাই হলো cytoplasm কোষের অঙ্গাণুগুলিকে রক্ষা করে ও বিভিন্ন বিপাক ক্রিয়ায় প্রধান স্থান হিসাবে ব্যবহৃত হয়। cytoplasm এ বিভিন্ন অঙ্গাণু থাকে, যারা নির্দিষ্ট ভাবে কাজ করে। cytoplasm এ উপস্থিত এ~ এই বিভিন্ন অঙ্গাণুগুলো হলো ribosome অর্থাৎ দানাদার অংশ যা পুরো cytoplasm এ ছড়িয়ে থাকে এবং protein

দৃঢ়তা প্রদান করে এবং বিভিন্ন অংশের পরিবহনে সহায়তা করে। তিন number অংশ হলো mitochondria । এটা cytoplasm ছড়িয়ে থাকে এবং কোষে স্বশন সম্পাদন করে। দ্বি-একক পর্দা যুক্ত একটা দণ্ডকার অংশ, এর অন্তঃপর্দার ভিতরে আঙুলের মতো বিভিন্ন ভাঁজ সৃষ্টি করে, যাকে cristae বলে। স্বশনে ক্রেবসচক্র নিয়ন্ত্রণ করে। অক্সিজেনের উপস্থিতিতে glucose কে ভেঙে দেয় এবং adenosine triphosphate এর মাধ্যমে শক্তি নির্গত করে।

চার number বিষয় হলো golgi body অর্থাৎ cytoplasm এ উপস্থিত আর একটি বিশেষ অঙ্গাণু হলো golgi body উদ্ভিদ কোষে গলবিং~ golgi body জোম বলে। এটা বিভিন্ন আকৃতির খুব ছোট একক ঘেরা অংশ যা নিউক্লিয়াসের কাছে থাকে। উৎসেচক এবং হরমোন ক্ষরণে অংশ গ্রহণ করে। পরবর্তী অঙ্গাণু হলো lysosome পর্দা ঘেরা ক্ষুদ্র থলির মতো অংশ। এখানে বিভিন্ন উৎসেচক থাকে। এরা বাইরে থেকে আগত

centrosome শুধুমাত্র প্রাণিকোষেই অ~ উপস্থিত থাকে centrosome । উদ্ভিদ কোষে উপস্থিতি আমরা দেখতে পাই না। এটি নিউক্লিয়াসের কাছে অবস্থিত একটি বা দুটি centriole নিয়ে গঠিত। এটি প্রাণী কোষ কোষ বিভাজন শুরু ও নিয়ন্ত্রণ করে। plastids উদ্ভিদ কোষে উপস্থিত বর্ণ সৃষ্টি, সালোকসংশ্লেষ ও খাদ্য সঞ্চয় করে। এবং রঞ্জকের উপস্থিতি অনুসারে plastids কে আমরা দু'ভাগে ভাগ করতে পারি।

Chromoplasts কে আমরা তিন প্রকারে ভাগ করি। Chloroplasts অর্থাৎ সালোকসংশ্লেষে সাহায্য করে সবুজ রঙের একটা অংশ। thioplast অর্থাৎ বাদামি বর্ণের অংশ। এবং redoplast অর্থাৎ লাল বর্ণের একটা অংশ। plastids খাদ্য সঞ্চয়ের প্রকৃতি অনুযায়ীই আবার তিন ভাগে বিভক্ত হয়। অর্থাৎ শ্বেতসার সঞ্চয়ে সাহায্য করি অংশ। aleuroplasts protein সঞ্চয়ে সাহায্যকারী অংশ এবং elaioplast অর্থাৎ fat সঞ্চয়ে সাহায্যকারী অংশ। অঙ্গাণু ছাড়াও কোষে কিছু অজীবিত অংশ আছে। যেমন vacuole অর্থাৎ উদ্ভিদ কোষে প্রাণী কোষের তুলনায় বড় এবং সংখ্যায় বেশি থাকে। জল এবং অন্যান্য বস্তু সঞ্চয়ে সাহায্য করে। granule শর্করা, fat প্রভৃতি কোষে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় granule উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে কিছু যাবতীয় পার্থক্য আমাদের চোখে লক্ষ্যণীয়। উদ্ভিদ কোষে থাকে Chloroplasts থাকে। vacuole সংখ্যায় থাকে এবং আকারে অনেক বড় হয়. কিন্তু উদ্ভিদ কোষে centrosome থাকে না। প্রাণী কোষের ক্ষেত্রে আবার কোষপ্রাচীর অনুপস্থিত। Chloroplasts থাকে না vacuole সংখ্যাই কম এবং আকারেও আবার অনেক ছোট হয়। আর centrosome উপস্থিত থাকে। prokaryotic কোষ এবং eukaryotic কোষ। nucleus এ nucleu পর্দা থাকে না। eukaryotic কোষে nucleusnucleu পর্দা উপস্থিত থাকে। prokaryotic কোষের ক্ষেত্রে পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু অনুপস্থিত। এবং ribosome সত্তর s প্রকৃতির হয়। কিন্তু eukaryotic কোষের পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু যেমন endoplasmic reticulum, mitochondria উপস্থিত থাকে। এবং ribosome seventy ও অর্থাৎ আঠেরো এবং সত্তর s প্রকৃতির হয়। ব্যাকুল সাধারণত নেই prokaryotic কোষের ক্ষেত্রে, কিন্তু eukaryotic কোষের ক্ষেত্রে থাকে। prokaryotic কোষের ক্ষেত্রে শ্বাস কার্যে উৎসেচক কোষ পর্দার সঙ্গে যুক্ত থাকে। eukaryotic কোষের শ্বাসকার্যের উৎসেচক, cytoplasm এবং mitrochonia উপস্থিত থাকে। cytoplasm উম cytoplasm উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল আর eukaryotic কোষের উদাহরণ হচ্ছে সমস্ত উন্নত প্রাণী ও উদ্ভিদ কোষ। এবার আমাদের আলোচ্য বিষয় হলো কলা। যে সকল কোষের উৎপত্তি এবং কার্য প্রধানত একই রকম এবং গঠন প্রণালী মোটামুটি একই রকম এই রকম সমষ্টিগত কোষকে কলা বলে। কলা সাধারণত চার প্রকার। আবরণী কলা, যোগ কলা, পেশী কলা এবং স্নায়ু কলা। আবরণী কলা দেহের অন্যান্য কলাকে সুরক্ষিত করে এবং দেহের অন্তঃস্থ ও বহিঃস্ত অঙ্গ সমূহ~ সমূহের মুক্ত তলকে আচ্ছাদিত করে রাখে। প্রধানত তিন প্রকারের আবরণী কলা দেখা যায়। আয়তাকার আবরণী কলা ঘনাকাকার আবরণী কলা, স্তম্ভকার আবরণী কলা। এর মধ্যে আয়তাকার আবরণী কলা মানে হচ্ছে মাছের আঁশের মতো চ্যাপ্টা পাতলা একস্তর বিশিষ্ট কোষযুক্ত অংশ। উদাহরণ হচ্ছে ত্বকের বাইরের স্তরের কোষ। কার্য হচ্ছে দেহের বহিঃস্থ ও অন্তঃস্ত যে সকল অঙ্গকে এরা থাকে সেই অঙ্গের অংশকে সুরক্ষা প্রদান করে। এর পর অপর অংশ হচ্ছে ঘনকাকার আবরণী কলা যেটা মোটা এবং ঘনকাকার কোষ দিয়ে গঠিত সংগ্রাহী নালীতে লালাগ্রন্থিতে এবং পাচক গ্রন্থিতে এই ঘনকাকার আবরণী কলা দেখা যায়। পাচক রস, হরমোন, ক্ষরণ এবং নিঃসরণ ইত্যাদিতে সাহায্য করে। স্তম্ভাকার আবরণী কলা।

আহ basically দেখো বলতে গেলে কলকাতার weather তো সকাল দিকটা বেশ ভালোই থাকে। যে কারণে ধরো মানুষজন তাদের কাজ বাজ তারপর office timing গুলো খুব ভালোভাবে maintain করতে আহ মানে বলতে পারো উৎসাহ ব্যাপারটাও থাকে সব রকমই থাকে আহ basically আজ তো তোমার weather আহ খুবই ভালো ছিল। ঠান্ডাটা তো দিন দিন পরেই যাচ্ছে একদম। হ্যাঁ আজকে আকাশ পরিষ্কার ছিল। সেই type এর fog টা ছিল না। উম না normally যেমন ছিল সেই type এরই ছিল একটু রোদটা একটু late এ উঠেছে। না সেটা হচ্ছে না। মানে তুমি যদি বলো যে খুব একটা ভোর বেলা যেমন আহ আহ ভোর দিকে ধরো চারটে বা পাঁচটা এরকম time টা problem হয়। কিন্তু একটু clearly হয়ে যেমন তোমার আহ সাড়ে সাতটা বা ছটা নাগাদ একদম মানে পুরো পোষ্ট দেখা যায় কোনো অসুবিধা হয় না।

হ্যাঁ যে রকম দিনটা বাড়তে গেলো ধরো যেমন এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আহ অনেকটা একটুখানি যাদের গায়ে ধরো সোয়েটার ছিল। ভোর বেলা নাগাদ বেরিয়ে ছিল তাদেরকে আমি দেখেছি যে অনেকেই ছিল যারা সোয়েটার খুলে হাতে নিয়ে ঘুরে বেরিয়েছে। তাদের অনুমান অনুযায়ী বলা গেলো যে হ্যাঁ একটুখানি temperature টা বেড়েছিল।

এখন আপাতত না কারণ আমরা তো ধরো জানি কলকাতা খুব একটা ব্যস্ততার শহর তো এখানে ধরো রাত পর্যন্ত যান বাহন চলছে। সব কিছুই কাজ কর্ম তো চলছে আর আমরা জানি যে যেখানে এতো পরিমান ব্যস্ততা থাকে সেখানে ঠান্ডা সন্ধের দিকটা একটু কম, কমই পরে। এখানে তুমি বলতে পারো দশটার পর থেকে না ঠান্ডাটা একটু জাঁকিয়ে বসছে আস্তে আস্তে। হ্যাঁ তখন তো ধরো একদমই যান বাহন বন্ধ হয়ে যাচ্ছে। আর আমরা তো জানি ধরো city গুলোকে শহর গুলোকে গরম রাখার একটা পেছনেই রয়েছে এতো পরিমানে pollution আর এত যান বাহন চলাচল

সে রকম তো কিছু দেখছি না আহ কিন্তু সেদিন আবার শুনলাম যে news এ বলছিলো যে কিছু দিনের মধ্যে হতে পারে। সম্ভবনাটা রয়েছে কিন্তু সে রকম আহ যেটা বলা হয় যে হ্যাঁ আবহাওয়া পাচ্ছি যে হতে পারে এরকম কিছু দেখছি না আপাতত

হ্যাঁ বলতে পারো যে ওই দিকে ঠান্ডাটা একটু বেশি হয় কারণ ধরো বেশ গাছপালা তো আর জায়গাটা বেশ ভালো আমার একটা বান্ধবী গেছিলো কিছুদিন আগে সে এসে বললো যে হ্যাঁ মানে বিকেল দিকটা দুপুর দিকটা যদিও বা লাগছে না। ভোর বেলার দিকটা লাগছে আর সন্ধের পর গায়ে দিতে হচ্ছেই কিছু একটা সোয়েটার বা চাদর হ্যাঁ হ্যাঁ এবার ধরো কেউ যদি সেই এবার আহ ধরো তুমি ঘুরতে গেছো শান্তিনিকেতন এবার মনে হলো যে আহ তুমি একটু বেরোবে ধরো রাত দিকে বা বাইক এ যাওয়া আসা কিছু হবে তো তখন কিন্তু প্রয়োজন পড়বে। না না সেরকম কোনো ব্যাপার নেই তুমি না নিয়ে এলেও হবে কারণ অতটা তো ধরো বৃষ্টি হওয়ার আগে তো আমরা বুঝতে পারি দু তিনদিন weather টা একদম যা ম্যাজ ম্যাজ করে হ্যাঁ একদমই তাই তুমি ঠিকই বলেছো।

না কয়েক দিনের মধ্যে মনে হয় হবে না কিন্তু আবার ওই যে বললাম আবহাওয়া যদি বেঁকে বসে কোন দিক থেকে কি সাইক্রন ধরো মাথা তো বোঝা যায়না না মাঝে মাঝে তো ধরো আবহাওয়া দপ্তরও বলতে পারে না। হ্যাঁ এটা তুমিই ঠিকই শুনেছো। উম থাকে এটা ভোর বেলায় তো ধরো যখন শীতটা বেড়ে যাবে না ভোর বেলায় তুমি সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে না তুমি ওকে বুঝতে পারবে না যে

সাড়ে আটটা নটার মধ্যে হয়ে যায়।

হ্যাঁ এটা একদম মানে উম এত মারাত্মক গরম পরে না সে যদি বৃষ্টি না হয় তো খুবই problem হয়। থাক মানে office work বলো

হ্যাঁ হ্যাঁ একদম মানে সেই বলে না sun protect থাকা ওই types এ বেরোতে হয় বাইরে। আহ তুমি এটা বলতে পারো বেশ খুব গরম তুমি minimum ধরে রাখো আহ মে টা cross করবে তো তার পর থেকেই হয়ে যায়। না বৃষ্টি হয় কারণ গ্রীষ্মকালে তো ধরো কাল বৈশাখীর ব্যাপারটা থেকেই যায় উম যে কারণে সকাল দিকটা বীভৎস গরম দিলেও আহ বিকেল দিকটাতে একটু হলেও আবহাওয়াটা ঠান্ডা করে দেয়।

খুব ভারী ভাবে যদি বৃষ্টিটা হয় তখন এই মানে বাধা বিপত্তি গুলো দেখা যায় একটু গরম তুমি পাবে। একটু গরম পাবে এতটা তুমি ঠান্ডা পাবে না ওইদিকে

তখন, তখন একটু নামে কিন্তু তা বলে ধরো আমাদের এদিকে যেমন আহ মাঝে মাঝে সেই দেখা যায় রাত্রি আহ দুটো নাগাদ বা তিনটে নাগাদ সেই একদম আহ ছয় degree বা আট degree এরকম হয়ে যায় মাঝে মাঝে ওই ব্যাপারটা নাকি হয় না।

না ওদিক থেকে মানে আহ বলতে পারো খুবই শান্তির ব্যাপার এটা।

হ্যাঁ ওই দিকে আরো বেশি পরিমানে ঠান্ডাটা পরে যেটা সে মানে অসহ্য হয়ে যায়। হ্যাঁ বরফটাও পড়ে। এই যে ঠান্ডাটা পড়তে শুরু হয়েছে এইটা ধরো আহ basically তোমরা আমরা তো জানি যে পৌষ মাস নাগত প্রচন্ড পরিমানে ঠান্ডাটা পরে। যেটা সেই একদম সহ্য করা যায় না সবাই তো বলে নাকি কিছু একটা প্রবাদ বাক্য থাকে যেটা আমার জানা নেই। তো ওই ইয়েতেই জানা গেছে যে পৌষ মাসে নাকি প্রচন্ড ঠান্ডা পরে যেটা আমি নিজেও অনুভব করি। তো এটা কমতে শুরু করে তোমার আহ এটা পৌষ মাসটা শেষ হবে ওই আহ জানুয়ারি মাসের আহ last এর দিকটাতে করে একদম কমে যায় অনেক time ফেব্রুয়ারী মাসটাও